প্রচলিত হয়ে থাকে বা বড় বড় কনসার্ট -ও প্রচলিত হয়ে থাকে।

দেখতে অত্যন্ত সুন্দর লাগছে এবং এখানকার আবহাওয়াও মনে হচ্ছে অত্যন্ত ভালো।

এই ধরনের স্ট্যাচু র দোকান সাধারণত অনেক দৃষ্টি আকর্ষণ করে।

এবং এখান দিয়ে মানুষ নিজের দেবদেবীদের বা নিজের পছন্দের মত শোপিস কিনে নিয়ে যেতে পারে ।

ছোট ছোট জমি গুলো বা বড় বড় জমি ভেঙে বড় বিল্ডিং করা হচ্ছে মানুষের বাসস্থলে উপযোগী করে তোলার জন্যে।

কিছু জন মিলে এখানে স্ট্রেচিং করছে।

এ ধরনের আসন ইয়োগা -র অংশ হিসেবেও ধরা যায় বা স্ট্রেচিং -ও বলা যেতে পারে।

যেখানে মানুষেরা আসে এবং বুদ্ধদেবের পুজো করে যায়।

এই ধরনের বিল্ডিং -এর কামরা এক কামরাবা দু কামরার হতে পারে ।

ওয়াটার পার্ক -এ বিভিন্ন স্লাইডারস আছে। যার উপভোগ করতে মানুষরা--

কিংবা রোগা বা পাতলা হতে আসে।

ঝিল আছে এবং দৃশ্যটি দেখ--

বিভিন্ন ধরনের কাজ করা যায় এখানে বিয়ের বাড়ি হতে পারে খেলাধুলার জন্যে ব্যবহার করা হতে পারে বা কোন--

সাধারণত একটি হস্তশিল্পের অংশ হতে পারে বা কোন এক্সিবিশন বা কোন মেলার অংশ হতে পারে যেখানে এগুলো--

এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষদের পৌঁছানোর জন্য অত্যন্ত সহজলভ্য একটি যানবাহন।

বাস -এর খরচও যথেষ্ট কম এবং যথেষ্ট সহজলভ্য।

এটি একটি বিয়ের বাড়ির অংশ যেখানে বিয়ে বাড়ির উপরি ভাগটা কে সুন্দর করে কাপড় দিয়ে এবং লাইটিং দিয়ে সাজানো হয়েছে ।

এরম ভাবে সাজানো হয়ে থাকে বা খোলা মাঠও এরম সুন্দরভাবে--

বিভিন্ন ব্যাংক এর মতো এস.বি.আই. ব্যাংক ও আরও অনেক কাজ করে থাকে মানুষের সাহায্য করার জন্য এই ব্যাংক --

ইয়োগা তে স্ট্রেচিং শেখানো হয় যার দ্বারা মাসেল সুস্থ অবস্থায় থাকে স্ট্রেচিং অবস্থায় থাকে।

এই যানবাহনের মধ্যে কিছু আছে প্রাইভেট কার কিছু আছে পাবলিক কার ।

এটি কোন স্কুল বা কলেজ -এর --

এবং এই বেঞ্চ -এ একাধিক ছাত্রছাত্রীরা একসাথে--

হাঁটা চলার জন্য এটি আইডিয়াল জায়গা।

এটি একটি কনফারেন্স হল বা একসাথে কোন আনুষ্ঠানিক হল ।

একসাথে একাধিক চেয়ার রাখা আছে যাতে একসাথে অনেকজন মানুষ বসতে পারে।